ওয়েল কেয়ার ড্রাগস আর ওয়েল কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লেখা আসে।

এখানে কয়েক ইয়ে গাছের স্ট্যাচুর নিচে গাছ আছে।

খুব সুন্দর লাগে একটা রাস্তাও আছে খুব সুন্দর মূর্তি দেখার লাইগে রাস্তা।

ওই যে সাইড দিয়ে বোয়ার আছে মানুষ মানুষ বাইক আছে।

তারা এক এক জনে এক ওয়ার্ক করে আর একজনে ড্রয়িং করে।

এর নীচে দিয়ে খুব সুন্দরভাবে গাস উঠসে রাস্তাও আসে সাইডের দিকে।

আমি তো এখন সে-চেয়ার দেখতাছি আঃ একটা পোস্টার দেখতাছি।

পিসন থেকে বাড়ি উড়ি আছে বিল্ডিং ইল্ডিং আছে।

খুব সুন্দর আসে এদিকে একটা বিল্ডিং দেখন যায়।

এক ব্যাটার কোটা কোটা শার্ট আর লুঙ্গি নীচে আর ফে এর লগে আরেকটা সাদা শার্ট নিচে মাথায় পাগড়ি বানছে।

এখানে তিনজন মহিলা দেখতাছি পিছনে বেলুনো বেলুনের রং দেখতাছি দুই রঙের নীল আর লাল রঙের।

আর একটা প্রথমটা সাদা কালারের উম ছোটো মোটো একটা মন্দির।

এ বোর্ড দেখতাসি ছোট বড়ো সবধরনের বোর্ড দেখতাসি।